এটা এগ্রো ওজন করবার জন্যে। ওটা ছোট ছোট বেটি ছিলা।

যেথা-আ হার সামান কাঠের বানাবা যে--

এটা-আ নাইট -এর দৃশ্য বলে খুব সুন্দর।

এ ছবিটা একটা এ এ মানে যেমন ব্রিজ ব্রিজ -এর উপর দিয়ে যে পুল বানা আছে উপর থেকে জল আর হচ্ছে ছবিটা বর্ষার সময় বটে।

এআ-আ দেখবার জন্যে লোক ছাতা নিয়ে পরে এসে গিয়াছে। আর বাহার দেখবা। অনেক জগ দূর দূর তক কো তোমাকে জলই জল দেখা--

ছেলেরা একটা ডান্স -এর প্রাকটিস-স করছে। ইস্কুল -এ কম্পিটিশন -এর জন্যে খুব সুন্দর ডান্স -এর প্রাকটিস কর--